এখান থেকে আমাদের চুল কেটে আসি এবং সেখানের লোকগুলি কাজ করে তারাও অনেক ভালো।

এখানে এমনি একটি দোকান আছে যেটি খুবই সুন্দর আমরা সেখান থেকে প্রায়শই খাবার খাই ।